এটি আমাদের এলাকার একটি স্কুল । এই স্কুলটিতে একটি --

সমবেত হন। অনুষ্ঠানের জন্য এই জায়গাটিকে সুন্দর করে সাজানো হয় এবং সুন্দর লাইটিং -এর ব্যাবস্তা করা হয়।

এইটি আমাদের এলাকার একটি স্কুল । এই স্কুল -টি একটি সরকারি স্কুল । এই স্কুল -টির বাহিরে একটি বড়ো মাঠ রয়েছে।

মোমবাতি জ্বালানো হয়েছে এইখানে দীপাবলির অনুষ্ঠান হয়। ভগবানের কাছে ইচ্ছা প্রকাশ করে --

এটি আমাদের এলাকার একটি সরকারি দপ্ততর। এই সরকারি দপ্তরটি বহুতল। এই সরকারি দপ্তরটি রাস্তার ধারে অবস্থিত।

একাধিক সরকারি অফিসার -রা কাজ করেন। এইখানে বিভিন্ন দপ্তর রয়েছে । এলাকার উন্নয়নে এই দপ্তরটি গুরুর্ত্ব পূর্ণ ভূমিকা পালন করে।

বিশাল বড়ো এরিয়া নিয়ে কোট উঠেছে এখানে দশ জন কর্মী কাজ করেন।

এই স্টিল ফ্যাক্টরি কর্মীদের বেতন পনেরো হাজার থাকে শুরু।

রথ টিকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়।

ইস্কুল এর চারিদিকে অসংখ্য বিচ্ছিন্ন ভাবে বড়ো বড়ো গাছ আছে।

এই নদির ঘাটটি খুবই সুন্দর। এই নদীর ঘাটটি সন্ধ্যের সময় প্রায় নির্জন থাকে। এখান থেকে সূর্যাস্তের খুব সুন্দর--

এইটি আমাদের এলাকার একটি মুড়ির মিল ।

সাজানোর কাজ এখনো চলছে খুব তাড়াতাড়ি সাজানোর কাজ শেষ হবে এবং বার্থডে পার্টি -টি হবে।

শহরের কোলাহল ম-উ মু যুক্ত পরিবেশ থেকে বেরিয়ে এসে এখানে মানুষ সময় কাটিয়ে থাকে।

বড়ো বড়ো গাড়ি ঘোড়া যাতায়াত করে না।

এটি আমাদের এলাকার একটি ডান্স একাডেমী ।

পরিচর্যার কাজ চলছে এখানে আগাছা নাশ করে নতুন করে গাছ লাগানো হচ্ছে।

মঞ্চ করে স্টুডেন্ট -রা ক্যারাটে পরিবেশন করে থাকেন। এই স্কুল -টি একটি প্রাইভেট স্কুল । এই স্কুল -এ প্রতিটি স্টুডেন্ট কেই--

এই মেলাটিতে প্রায় কয়েক হাজার লোক সমবেত হয়েছেন।

এই দপ্তরটিতে বিভিন্ন সরকারি কার্যকলাপ হয়ে থাকে।